construction মানে হচ্ছে time এর মধ্যে সব কাজ শেষ করতে হবে, আর যে labor থাকে তাদের খুব ভালো ভাবে করতে হবে তাতে যদি তাদের ও safety দেখতে হবে তাদেরকেও সময় মত সব শেষ করতে হবে,

Field এ সারাক্ষণ থাকতে হয় মানে Supervise করতে হয়, হ্যাঁ Maximum দিন field এই থাকতে হয়, কিছু কিছু সময় PA আমাদের Project manejer তাদের সাথে কথা বলতে হয় কথা বলতে office অফিসে মানে meeting থাকলে আমার ধর একদিনের একদিন ছয় ঘন্টা meeting থাকবে তখন ও তাদের সাথে কথা বলতে হয় যে এইরকম এইরকমভাবে তারাই প্রথম আমাদের যে এরকম এরকম ভাবে এই হবে এরকম ভাবে তোমাদের করতে হবে তা আমরা সেই ভাবেই করি যেভাবে বলবে, ত সেক্ষেত্রে প্রত্যেকটা test ধর উম আমাদের test আমাদের নিজের যারা test এর জন্য লোকগুলো আসে, মানে Construction এ তোরা building এর কি test করিস concrete এর cube test করিস নাকি? হ্যাঁ মানে যত পরিস্কার আছে আছে মোটামুটি সবই করতে হবে করতে হয় তারপরে তোর করতে হয় তারপরে তোর water content কত আছে সেটা test করতে হয় তারপর তো ধর যে ধর যেমন ধর piling হয় piling এর যে main test তার যে material গুলো আসবে সেগুলো তো আমাকে বলে দিতে হবে যে এই পথ দিয়ে আসছে এইভাবে আসতে হয় এইভাবে আসতে হয় কারণ maximum তো যখন যখন Project start হল সেখানে মাটি থাকে মাটি গুলো ধর নরম আছে যদি machine hydra ফাইড্রা যত যদি আসে তো যদি আটকে যায় কাজ টাও ইয়ে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের ভালোভাবে আগে

যে Block ছাড়াতে হয় যেগুলো সেগুলো আমাদের বলে দিতে হয় calculation করে যে এইভাবে এইভাবে designer আমাকে বলে দিলো যে এইরকম করে designer আমাকে যেখানে নিয়ে যাবে যে এইরকম ভাবে

মানে ওদের সাথে মিলে মিশে কাজ করতে হবে

Field এর কাজ করতে হয় যে এইরকম ভাবে যদি না হয় তাহলে সেটাকে আমরা second time আবার অন্য দিক দিয়ে কিভাবে করতে পারবো তো construction line এর খুবই দরকার মানে একটা engineer হিসেবে construction line এ সে যদি কাজু না করে তো অনেক কিছু বুঝতে পারবে না অনেক কিছু বুঝতে পারবে না অনেক কিছু শিখতে পারবে না যে কিভাবে করে তো এখন এখন হ্যা Enjoy টা কোথায় বেশি হচ্ছে estimating এ নাকি construction এ না দুটোই দুটোর স্বাদ আলাদা মানে estimate ঘরে বসে তুই estimate একটা huge একটা building তৈরী করবি তার জন্য তোকে কত কিছু ভাবতে হবে ঠিক আছে

তুই কোথা থেকে কম দামে ভালো quality র maintain করে তুই project টাকে কম খরচে করতে পারবি maximum minimum effort maximum gain এই হচ্ছে main কথা তো এটা হচ্ছে estimate এর কাজ আর Estimate যদি হয়ে যাওয়ার পর estimate এর তো যারা তোর ওপরে senior engineer সে যখন approve করবে approve করার পর চলে যাবে designer এর কাছে design করবে সেই design টা চলে যাবে তোর construction এ যে engineer এর তাদের কাছে চলে যাবে সে এবার সেটা কে নিয়ে কাজ শুরু করবে প্রথমে ধর serving করতে হয় ঠিকাছে serving করতে হয় serving করার পর সেগুলো কে আবার cutting করতে হয় Cutting করার পর filling করতে হয় filling করার পর তারপর sub structure হয়ে যাওয়ার পর তারপর super structure ও করতে হয় তো এই হচ্ছে ব্যাপার super structure তো blocks লাগে কোথাও কোথাও bricks এ কাজ হয় কোথাও আবার steel steel steel guard এর কাজ হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার steel guarder steel guarder এর কাজটা কম হয় কারণ costly খুবই বেশি ঠিক আছে কারণ আমি steel guarder এর কাজ করেছিলাম আমি বলতে পারবো ভালো ভাবে তো যেহেতু maximum দেখবি যে কোনো area য় কলকাতা তেই ধর না কলকাতা তেই মোটামোটি steel guarder কটা আছে steel guarder এর কাজ খুব বেশি নেই maximum খবি RCC কাজ হয় RCC র কাজ হয় RCC আর Steel guarder এর সুবিধা একটা steel guard খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় মানে শুধু আর welding connection করবো ব্যাস হয়ে গেলো ঠিকাছে ওর যা load নেওয়ার ক্ষমতা RCC র তার থেকে অনেক কম মানে RCC একটা মানে অনেক কিছু behavior হতে পারে steel guard এর খুব একটা বেশি behavior হয় না মানে খুব একটা বেশি থাকে না

আচ্ছা তুই তুই তুই আমি শুনেছিলাম তুই নাকি survey র কাজ করছিস?

নতুন করে মানে কোন plot কার নামে আছে আর কি সব কিছুর পুরো preparation নেয় ও মানে তোকে কি Just যে খতিয়ান যেগুলো হয়েছে দাগ number গুলো বসাতে হয় File file এর মধ্য মানে Actually মানে হয় না একটা ইয়ে তো লাগে না কি বলে ওটাকে মানে যার reference এ করবে তার জন্য আমাদের সব CSCS এ সব data আছে survey হয়েছিল তার সব Data আছে তো সেটার basis এ সেটাকে reference রেখে এবার survey হয়েছে একশো বছর আগ তো এখন তো plot change হয়ে গেছে তো আহ সেটা কে reference রেখে এখন যে কি change হয়েছে বা কি পরিবর্তন এসেছে বা কার নাম মানে হয় না অনেকে আগে যেমন ঠাকুর্দার নাম এ ছিল সেটা এখন নিজের নাম এ করতে হবে বা total paper গুলো update করা আর কি

এমনি যে আমাদের এখানে যেসব ইয়ে গুলো কাজ বাজে করে land survey revenue যেগুলো থাকে mainly ওটা কাজ plus তোর survey মানে মাপ টা তুলে সেটা কে তোকে বলতে হবে যে খতিয়ান number এটা এইরকম ব্যাপার মানে এই Plot এর এই খেজরা number এ কত জমি আছে সেটা কে verify করা থেকে শুরু করে পুরো প্রতিটা জিনিস ওটা কার নামে আছে কত জমি আছে আগে ত ছিল এখন কটা division হয়ে গেছে দিয়ে মা কাছ থেকে মানে যদি কোনটা হয় না যে কিছু জমি নিজের কেনা থাকে personal বা কিছু জমি ঠাকুরদার থেকে আসছে বা কিছু জমি বাড়ির পরচা type এর অনেক রকমের land এর division থাকে না, তো

মানে ROR এর যে record টা তৈরী হচ্ছে প্রতিটা plot এর details লিখতে হবে আর verify ও করতে হবে perfectly Okay তুই ইয়ে মোটামোটি ক বছর ধরে করছিস তাও এটা মোটামোট আমি দু আড়াই বছর হয়ে গেলো হম ভালো কাজটা land revenue এই করতে কোনো ঝামেলা মানে ধর যখন করতে যাস কোনো মানে actually জমি মানেই তো বলতে গেলে খুবই ঝামেলা সমস্যার বিষয় মানে সমস্যা টমস্যা হয় না কোনো সমস্যা তো হয়ই মানে মানে নিজেদের মানে হয় না কি সমস্যা আমার সাথে হয় না নিজেদের Personal সমস্যা হয়ে যায় মানে নিজেদেরই মানে আত্মীয় দের সাথে মানে পাশের বাড়ি আমার জেঠু কাকু তাদের সাথেই মানে ঝামেলা হয়ে যায় আহ বুঝলাম তুই ধর land revenue survey করছিস তো এই ধর কোনো সময়ে land ধর প্রচুর খাড়া আছে stiff আছে বা প্রচুর deep আছে সেক্ষেত্রে মানে যে খতিয়ানা যেরকম আছে সেরকম ভাবেই করিস না ওটা আবার মাপ করিস তারপর বলিস Actually measurement সবই তে হয়েছে তোর আহ ওপর থেকে top view নেওয়া হয়েছে বুঝলি satellite দিয়ে তো ওটা নিয়ে আমাদেরকে অত বেশি ই করতে হয় না মানে particular যে plot এ ধর কিছু কম বেশি হচ্ছে সেটাকে আমরা measurement করবো যেটা দেখবো যে না ঠিক আছে CSCS মানে এর যতটা plot ছিল ততটাই plot এর area ঠিক আছে সেক্ষেত্রে আমরা আর ওটাকে নাড়ানাড়ি ঘাটাঘাটি করবো না যেখানে দেখবো যে area কম বেশি হচ্ছে সেটা কে মানে আবার আর কি measurement করবো হম এটাই হলো মানে যেখানে কম বেশি হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুই Verify করবো না প্রতিটা plot বুঝলি হম বুঝতে পেরেছি দিয়ে ROR যেটা বানাবো না যেখানে এখন কার নামে আছে তার বাবার নাম কি আগে কার নাম এ ছিলো তার বাবার নামে ছিল কি কার থেকে কেনা বা প্রতি টা জিনিস তার মানে সব কিছু লেখার পরে আবার যার Details লিখবো তাকে দিয়ে আবার signature করতে হবে কি ঠিক লিখেছি কি মানে কম বেশি হয়েছে মানে সেও check করবে plus আমরা check করবো তারপর উপরে যিনি settlement এ বসে আছেন তিনিও check করবেন বুঝতে পারলাম তুই এখন তো তুই আর এখানে actually interest পাচ্ছি না দেখা যাক কি হয় মানে বেশিদিন তো এখানে করবো না interest হয়না একটা মানুষের interest থাকলে একটা field এ তারপরে না যেটা তে থাকবো interest পাচ্ছিনা তো দেখা যাক Switch করার ইচ্ছা আছে আপাতত তো করিনি দেখা যাক কি হয় আচ্ছা তুই পারলে তুই ইয়ে তে চলে আসতে পারিস মানে Autocad design যেগুলো আছে ওগুলো তো যথেষ্ট construction মানে ওটা design related actually ঐদিকেও যথেষ্ট ভালো না অনেক বছরের gap হয়ে গেছে তো এখন মানে জিনিস গুলো ভুলে গেছি আর কি তো দেখা যাক যদি practice করলে হ্যাঁ তুই একটা কাজ করতে পারিস করতে করতে না তুই design বা Autocad এর course চার পাঁচ মাসের ওটা করে নিতে পারিস ওটা করলে তুই field টাতে একটু knowledge gain করে নিতে পারবি হ্যাঁহ্যাঁহ্যাঁ দেখা যাক এখনো plan করছি কি করা যায় ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে সময় দু একদিন পর যদি কোনো কাজ বাজ থাকে আমি তোকে বলবো ঠিক আছে

ঠিক আছে রাখলাম